পর্লে অ্যারেস অ্যারেস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যারের ইনডেক্স অ্যারের দৈর্ঘ্য অ্যারের এলিমেন্ট এক্সেস করা অ্যারেতে লুপ তৈরী করা অনুক্রমিক অ্যারে এবং অ্যারের স্লায়সিং
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
ভ্যারিয়েবলস কমেন্টস এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে
লুপস এবং কন্ডিশনাল স্টেটমেন্টের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
অ্যারে ডেটা স্ট্রাকচারে যে কোনো ডেটা টাইপের এলিমেন্ট থাকে
অ্যারের ইনডেক্স সর্বদা শূন্য থেকে শুরু হয়
পর্লে অ্যারের দৈর্ঘ্য ঘোষিত করার প্রয়োজন নেই
অ্যারের দৈর্ঘ্য বৃদ্ধিহ্রাস পায় যখন এখানে এলিমেন্ট জোড়াসরানো হয়
অ্যারের ঘোষণার সিনট্যাক্স হল myArray প্রথম বন্ধনীতে 1 কমা 2 কমা 3 কমা একক উদ্ধৃতিতে এবিসি কমা 103 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
অ্যারের শেষের ইনডেক্স এই কমান্ডের সাহায্যে পাওয়া যাবে myArray স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
টার্মিনাল খুলে লিখুন গেদিত স্পেস আরাইনডেক্স ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি গেদিত এ আরাইনডেক্স ডট পিএল ফাইল খুলবে
এখন স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন
5 টি এলিমেন্টের সাথে একটি অ্যারে ঘোষিত এবং সংজ্ঞায়িত করেছি
অ্যারে ইনডেক্স শূন্য থেকে শুরু হয় শেষের ইনডেক্স ভ্যালু হবে 4 অর্থাত এলিমেন্টের সংখ্যা যা হল 5 বিয়োগ 1
এখন ফাইলটি সংরক্ষণ করুন
টার্মিনালে ফিরে গিয়ে ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস আরাইনডেক্স ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন পর্লে অ্যারের দৈর্ঘ্য পাওয়া দেখি
অ্যারের দৈর্ঘ্য পেতে অনেক উপায় রয়েছে
অ্যারের ইনডেক্স হল 1 যেমন array 1 ইনবিল্ট স্কেলার ফাংশন ব্যবহার করি যেমন স্কেলার প্রথম বন্ধনীতে array বন্ধনী বন্ধ করুন
স্কেলার ভ্যারিয়েবলে অ্যারে নির্ধারিত করা যেমন arrayLength array এখন স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে অ্যারের দৈর্ঘ্যের বিবরণ দেখি
টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস অ্যারেলেংথ ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এখন স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন
5 টি এলিমেন্টের সাথে একটি অ্যারে ঘোষিত এবং সংজ্ঞায়িত করেছি
আউটপুট হল 5
পর্লে অ্যারের দৈর্ঘ্য খোঁজার বিভিন্ন উপায় লক্ষনীয় করা হয়েছে
কমা ব্যবহার করে প্রিন্ট স্টেটমেন্টে আউটপুট কনকেটেনট করেছি
এখন ফাইলটি সংরক্ষণ করুন
স্ক্রিপ্ট এক্সিকিউট করতে টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস অ্যারেলেংথ ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন অ্যারেতে প্রতিটি এলিমেন্ট এক্সেস করা বুঝি
ইনডেক্সিং এলিমেন্ট এক্সেস করতে ব্যবহৃত হয়
এখন অ্যারের এলিমেন্ট এক্সেস করার একটি উদাহরণ দেখি প্রথম স্থানে
অন্তিম স্থানে
যে কোনো স্থানে
টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস পারলারে ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
প্রদর্শিত নিম্ন কোড লিখুন
ম্যারে চিহ্ন এর সাথে ঘোষিত হয়েছে
এলিমেন্ট এক্সেস করতে চিহ্ন ব্যবহার করা হবে
যেকোনো স্থানে এলিমেন্ট এক্সেস করতে অ্যারের ইনডেক্স পাস করতে হবে
এখানে ম্যারে এর প্রথম এলিমেন্ট অ্যাক্সেস করতে ইনডেক্স হিসানে শূন্য পাস করা হয়েছে
ম্যারে এর অন্তিম এলিমেন্ট এক্সেস করতে ম্যারে এর অন্তিম ইনডেক্স পাস করেছি
এই সম্পর্কে যা শিখেছি আবার দেখি
এখন ফাইলটি সংরক্ষণ করে টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস পারলারে ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন অ্যারের প্রতিটি এলিমেন্টের উপর লুপ করা বুঝি
অ্যারেতে লুপ করার দুটি উপায় রয়েছে ফোর লুপ দ্বারা
ফোরিচ লুপ দ্বারা
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে পুনরাবৃত্তি করতে লুপের ব্যবহার দেখি
এইজন্য টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস লুপিংগভারারে ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন
এখানে ইনডেক্স পুনরাবৃত্তি করতে অ্যারের প্রতিটি এলিমেন্ট প্রিন্ট করছি
ফোর লুপ i ভ্যারিয়েবল অন্তিম ইনডেক্সে যাওয়া পর্যন্ত এক্সিকিউট করবে
এখানে ফোরিচ লুপ অ্যারের প্রতিটি এলিমেন্টের জন্য এক্সিকিউট করা হবে
একবার অ্যারে তার অন্তিম এলিমেন্টে পৌছে গেলে এটি ফোরিচ লুপ থেকে প্রস্থান করবে
আপনি ফোর এবং ফোরিচ লুপ সম্পর্কে সচেতন না থাকলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
ফাইলটি সংরক্ষণ করুন
এখন টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস লুপিংগভারারে ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
পর্লে অনুক্রমিক অ্যারে ঘোষিত করতে পারি আলফারে প্রথম বন্ধনীতে a ডট ডট d বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
অর্থাত আলফারে তে আ বি c এবং d এলিমেন্ট থাকবে
একইভাবে numericArray প্রথম বন্ধনীতে 1 ডট ডট 5 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন অর্থাত numericArray প্রথম বন্ধনীতে 1 কমা 2 কমা 3 কমা 4 কমা 5 এর সমান
পর্ল অ্যারে স্লায়সিং ও প্রদান করে
এখানে অ্যারের একটি অংশ নিয়ে নতুন অ্যারেতে রাখা হয়
array প্রথম বন্ধনীতে 19 কমা 23 কমা 56 কমা 45 কমা 87 কমা 89 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
newArray array বর্গাকার বন্ধনীতে 1 কমা 4 কমা বর্গাকার বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
স্লায়সিং এর পর অ্যারে এরকম দেখায়
newArray প্রথম বন্ধনীতে 23 কমা 87 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি অ্যারের ইনডেক্স
অ্যারের দৈর্ঘ্য
অ্যারের এলিমেন্ট এক্সেস করা
অ্যারেতে লুপ তৈরী করা
অনুক্রমিক অ্যারে
অ্যারে স্লায়সিং স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
এখন নির্দেশিত কাজ রামধনু রঙের অ্যারের ঘোষণা
এই অ্যারের চতুর্থ এলিমেন্ট প্রিন্ট করা
এই অ্যারের দৈর্ঘ্য এবং অন্তিম ইনডেক্স প্রিন্ট করা
ফোর এবং ফোরিচ লুপ ব্যবহার করে অ্যারের প্রতিটি এলিমেন্টের লুপ করা
myArray প্রথম বন্ধনীতে 19 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন এবং তারপর অ্যারে স্লায়সিং ব্যবহার করে উপরের অ্যারে থেকে বিজোড় সংখ্যার একটি অ্যারে তৈরী করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ